এই জায়গায় যে পুকুরটা আমরা দেখতে পাচ্ছি এই পুকুরটা সোনার পুরের একটা পুকুর সোনার পুর টা হচ্ছে কোলকাতার ভেতরেই আছে।

অনেক কম খরচে আপনি এই টোটোতে অনেক দূরে যাতায়াত করতে পারবেন আর এই কু টোটো গুলো কলকাতাতে এভেলেবেল ।

এই ওয়াটার পার্ক -এ আমি মাঝে মাঝেই যাই। আমার ফ্যামিলি -ও যায়। এই ওয়াটার পার্ক -এর পরিষেবা খুবই সুন্দর। এই ওয়াটার পার্ক -এর মধ্যে কত গাছপালা আমরা দেখতে পাচ্ছি।

এই সবিটা আমরা বাইক সহ সার সাকাও দেখতে পারতাসি । আর যারা বাইক সালাসে তাদের মাথায় হেলমেট আসে সবিতে আমরা কলকাতার পুরনো দিনের একটা সাদা বিল্ডিং দেখতে পাসসি।

এয়ারপোর্ট টা খুব উন্নত মানের একটি এয়ারপোর্ট কোলকাতার এই এয়ারপোর্ট -এর সার্ভিস খুব ভালো।

ছবির মাধ্যমে আমরা খুব সুন্দর একটা ওয়াটার পার্ক দেখতে পাচ্ছি যে ওয়াটার পার্ক এ অনেক মানুষ ঘুরতে এসে আর এই ওয়াটার পার্ক টি কলকাতাতে অবস্থিত।

এই ছবিতে আমরা এলাহাবাদ ব্যাংক -এর একটি এ.টি.এম. দেখতে পাসসি যে এ.টি.এম. এর সামনে তিনজন লোক লাইন দিয়ে দাঁড়ায় রয়েসে।